গাড়ির ঊম সামনের দিকে এগিয়ে আসছে তার পাশে একটা স্কুটার ও সামনের দিকে এগিয়ে আসছে একটা বাইক এর অ্যা হেড লাইট সেখানে জ্বলছে ঊম।

একজন ব্যক্তি একজন প্লাষ্টিক থলি নিয়ে পদে আ হেটে যাচ্ছে তার পেছন দিকে কিছু বল রাখা আছে যেগুলো লাল এবং সবুজ কালারের একজন ব্যক্তি স্যান্ডো গেঞ্জি পরে কিছু জিনিস বিক্রি করছে।